মানুষ এবং পশুর সম্মিলিত ভাবে কি কোনো একটি।

খেলাতে এসছেন এটি দেখতে খুবই সুন্দর মনে হচ্ছে এবং তার আশেপাশে অনেক ধরণের খেলার জিনিসপত্র বাচ্চাদের রয়েছে।

এই ছবিটিতে আমরা একটা মসজিদের ছবি দেখত--

স্বেত পাথরের তৈরী সাদা রংয়ের --

যদি এখনো পুরোপুরি ভাবে তৈরী হয়নি বাড়ির কাজ চলছেএবং সামনে কিছু লোক দেখা যাচ্ছেতারা এই বাড়িটি তৈরী করার জন্য কাজ করে চলেছে।

সুপুরি ও ডাব গাছ এবং রাস্তাটির শেষে একটি বড় মনুমেন্ট রয়েছে যেটি সাদা রংয়ের এবং মনুমেন্ট টি দেখতে খুবই সুন্দর --

এই ছবিটিতে আমরা একটি বিমান বন্দরের ছবি দেখতে পাচ্ছি যেই বিমানবন্দরে অনেকগুলি এরোপ্লেন দাঁড়িয়ে রয়েছে এবং একটি এরোপ্লেন এর --

খুবই ভালো মুকুট এবং জামা কাপড় শাড়ী পড়িয়ে রাধা গোবিন্দের মন মূর্তিটিকে খুবই সুন্দর ভাবে সাজানো হয়েছে ।